সেই দেখে আমার স্বামী আমাকে টেনে সেখান থেকে সরিয়ে দিয়ে একদম আমাদের বিছানাটার উপরেই ছিলো fan তা সেই কারণ যে প্রচন্ড পরিমানে আমরা ভয় পেয়ে যাই এবং কি হচ্ছে কি হচ্ছে বুঝতে না পেরে তাড়াতাড়ি fan তা বন্ধ করে দি এবং সারা রাত যেন ঘুমোতে পারিনি সারা রাত জেগে বসে আছি এই ভয়ে যে কি হয়ে কি হয়ে এর আগেও নাকি এই বাড়ির যে মালকিন তার ঘোরেও নাকি এই একইরকম ভাবে fan এ আগুন ধরে fan দুলতে থাকে এবং হুট্ করেই নাকি তার মাথায় পরে যায় তার মাথা ফেটে যায় রক্ত বেরোতে থাকে

আমার স্বামী আমাকে সব সময়ে সাহস জোগাতে থাকে পরের দিন সকাল বেলাই সারারাত জেগে ভয়ে তো ঘুমোতে পারিনি পরের দিন সকালে নিজে গিয়ে আমার শুশুর ভাসুর এবং আমার ননদ সবাই মিলে এই নিয়ে কথা বলতে থাকে যে বাবা এরকম হয়েছে ঘরে ঘরে যেন প্রচন্ড ভয়ে পারছি এই সব গল্প বলতে থাকে এরপরে মা কে জানাই আমি ফোন করে যে মা এই রকম ঘরে problem হচ্ছে আমি ভয় পাচ্ছি এই এই ঘটনা ঘটছে মা আমাকে বলে যে তুই এই ঘরে ঠাকুর পাঠ ঘরে ঠাকুরের পুজো করে ঘরে হয়তো পুজোটুজো করেনা তাই হয়তো আরো ভয় পাচ্ছিস ওসব কিছু বিশ্বাস করিস না তো আমি যখুন বাড়ি যাই তখন বাড়ি থেকে একই রাধা গোবিন্দর ছবি কিনে আনি এবং সেটাকেই মন্দিরে বসিয়ে আমি সেখানেই পুজো করতে থাকি ধূপকাঠি প্রতিদিন দিতাম ঘরে যেহেতু কিছুই ছিলোনা প্রদীপ থেকে শুরু করে সবটাই কিনতে হয়েছে পরে আস্তে আস্তে সবটাই জোগাড় করেছি কিন্তু তখন প্রথম প্রথম শুধুমাত্র ধূপকাঠি দিয়েই ঘরে ভালো করে পুজোটুজো দিতাম আস্তে আস্তে প্রথমে তো ঠাকুর কে কিছু জল বাতাসও দিতে পারতাম না তো আস্তে আস্তে সবটাই গুছিয়েছি কিন্তু তবু ও যেন মনের মধ্যেই একটা ভয়ে একদিন ধূপকাঠি গুজে আমি নিচে চলে গেছি নিচে আমরা সবাই গল্প সল্প করছি কথা বলছি এমনি একটা সময়ে হুট্ করে আমার স্বামীর সাথে আমার কিছু একটা তর্কাতর্কি বেঁধে যাই আর আমি চাইনা যে সে সমস্ত তর্কাতর্কি আমার পরিবারের সামনে কোনো রকম ঝামেলা হোক যে আমাদের স্বামীর স্ত্রীর ঝগড়া ঝগড়া তো যাই হোক কোনো ভাবেই আমরা দুজনে আমি ওকে বলি যে চলো উপরে চলো মানে আমাদের ঘরে আসার কথা বলি ঘরের সামনে দেখি এই বাড়ির মালকিন এবং তার দুই বৌমা ঠিক দরজার সামনেই দাঁড়িয়ে গল্প করছে তো সেটা স্বাভাবিক কারণ তাদেরই বাড়ি তারা যেখানে খুশি সেখানে দাঁড়াতে পারে গল্প করতে পারে সেটা কোনো কথা যে আমি হঠাৎ যখন দরজা খুলি দরজাটা ছিটকিনি খুলে যখন দরজা তা খুলতে যাই হটাৎ দেখি ঘরে পুরো কালো অন্ধকার হয়ে গেছে আরো যেন ভয়ে পালাতে থাকা এই ঘরে ঢুকি কোনো রকম দরজা ঠেলে তাড়াতাড়ি বন্ধ করে দি ঘরে কি হলো যার জন্য এত অন্ধকার আমি কিছু দেখতে পারছিনা পুরো ঘরে অন্ধকারে ভর্তি আর বাইরেই দাঁড়িয়ে রয়েছেন মালকিন যদি ঘরে কিছু হয়ে তাহলেই তো ক্ষতি পূরণ চাইবেই নানা রকম অশান্তি শুরু হবে কোনো রকমে আমার স্বামী তাড়াতাড়ি করে room এ ঢুকে এবং তাত্তাড়ি করে দরজা জানলা আটকে দিয়ে যাতে তারা কিছুই না বুঝতে পারে তারপরে এসেই সাথে সাথে জানালা গুলো খুলে দি যাতে কি হচ্ছে ঘরটা কেনো এতো অন্ধকার আলো জ্বালায় এর মধ্যেই দেখতে পাই যে ঘরে আগুন লেগে গেছে কোথায় আমাদের ঠিক বিছানায় বিছানায় তোশক বেশ কিছুটা অংশ পুড়ে ছাই হয়ে রয়েছে চৌকি সেটা অবধি পুরো গাছে কাঠটা যেন পুড়ে কয়লা হয়ে গেছে এই মুহূর্তে আরো যেন ভয় পাচ্ছি ঘরে ছিল গঙ্গা জলের বোতল আর কোনো জল ছিল না বাইরে যেহেতু মালকিন দাঁড়িয়ে রয়েছে

এবং যদি কোনোরকম ভাবে আগুন আরো বাড়তো তাহলে হয়তো আজকে ঘরে সবটাই পুড়ে খাক পুড়ে যেতো কোনো রকমের গঙ্গা জল এই সেই আগুন আমরা নেভাই এবং জানালা গুলো খুলে দি যাতে

ওখান থেকে কি করে ঠিক বিছানার উপরেই পড়লো এই নিয়ে সারারাত যেন ঘুম আসে না বেশ কিছুদিন আমরা রাতে ঘুমোতে পারিনি তারপরেই চলে গেলাম রাতে নিচে নিচে গিয়ে বাবা কে বলতে লাগলাম বাবা কে বলতে ভয় পাচ্ছিলাম কি হবে সবটাই তো এরকম পুড়ে ছাই হয়ে গেছে সেদিন ও বলতে পারিনি কিছুই এতটাত ভয় পেয়ে গিয়েছিলাম সে কে কি বলবে সবাই বকাবকি করবে আমাদের কে তারপরে minimum দেড় বছর পরে কি আমরা সেই ঘটনা বলেছি তাদেরকে কারণ তখুন সাহস হয়ে ওঠেনি সেই কথা বলার হয়তো সবাই বকবে যতই হোক বিয়েটা আমার তখন প্রথম প্রথম হয়েছে সবার সাথে আমি সেই ভাবে যোগ যোগাযোগ স্থাপন করতে পারিনি যে সবাই কে সব কথা বলবো জানাতে পারবো সেইরকম জায়গাটা তৈরী ঠিক হয়নি তাই আমি আর আমার স্বামী সবটাই যেন চেপে গিয়েছিলাম নিজেদের মধ্যে কিন্তু মনের মধ্যেই ভয়ে তাতো থেকেই যায় তারপর বাড়ি যাই এবং বাড়িতেই বাড়িতে গিয়ে মা কে জানাই মা এরকম এরকম কাণ্ড ঘটেছে মা বলে ঘরে ভালো করে পুজো দিয়ে গঙ্গা জল সব সময়ে সন্ধ্যা বেলায় করে ঘরে ছেটা এই ভাবেই করতে থাকি এবং তারপরেই আমরা একদিন তারাপীঠ যাই মা তার একটি ছবি নিয়ে আসি এই ছিল আমার দুই ঠাকুর আমার মন্দিরে প্রথম তারপরে যখুন মায়াপুর যাই তখন ঠাকুর আনা হয় এবং এই ভাবে ঠাকুর এনে ঘরে ভালো করে পুজো দি এবং প্রসাদ দি আস্তে আস্তে সবটাই জোগাড় করি প্রদীপ ঠাকুরের থালা বাসন সবটাই কিনতে শুরু করি এবং ঘরে

কিন্তু এখুন কিছুই আর মনে হয় না ওই ভগবান আমাদের সাথে রয়েছে বলেই হয়তো কিছুতেই আর মনে হয় না কোনোরকম আর ভয় পাইনা মনে যেন আরো সাহস জোগায় যে কিচ্ছু হবে না আমার সাথে আমার ভগবান রয়েছে আমার রাধে গোবিন্দ রয়েছে আমার মাতারা রয়েছে এই ভাবেই এখুন কাটিয়ে দিচ্ছি আমি আর আমার স্বামী এই ঘরেই দু বছরের উপর হতে যায় এখুনো অবধি আর কোনো ভয় পাইনি কিছু কিছু ঘটনা আরো এর মাঝে ঘটে গেছে কিন্তু সেই গুলো ভুলে গেছি রোজ রাতে আগেই ঘুমোতে ভয় পেতাম

ভালো। হ্যাঁ।

এমনি মানে teacher রা ভালো না অত। না, পড়াতে আসে। কিন্তু ভালো নয়। দেখতে ভালো না আলাদা কথা, কিন্তু এমনিও ভালো না। ভালো নয় মানে ভালো বোঝায় না আর খুব উল্টোপাল্টা বকে।

পড়ালেখা ছাড়াও অনেক কিছু বলে না!

না সেটা না। কালকে আসার কথা ছিল কিন্তু আসেনি। এখন অন্য teacher রাখলে তো problem হবে না?

কিন্তু যতক্ষণ না রাখব ততক্ষণ বুঝতে কী করে পারব যে এটা ভালো না খারাপ?

অসুবিধা কী সেটা তো আমিও ঠিকঠাক জানিনা।

ওটা ভালো বই? একদম ভালো বই না। এত এত লেখা থাকে। আরে! দশ বছর আগেকার edition আর এখনকার edition তো আলাদা হবে না?

চারশোর আশেপাশেই আছে চারশোর পাশেই আছে। এখন কীসের সাহায্য হয়ে গেছে? তো easy হয়নি, আরও tough হয়ে গেছে। আমাদের তো ষোলো সতেরো page হ্যাঁ, কিন্তু আপনাদের সময় বেশি লেখা হত। তো সেরকমই অভ্যাস ছিল। আমাদের না, আমি তো বেশিই লিখি। আমার লেখা ছোট তো কম জায়গায় হয়ে যায়। কেন? খাতা বাঁচালে তো ভালো হবে না? কিন্তু কী লিখেছি সেটাও তো দেখবে না? হ্যাঁ, না লিখলে না পড়লে লিখে কী আসি?

এই প্রশ্নর উত্তর পড়া হয়না, কোন page এ কী লেখা আছে সেটা পড়া হয়না। মানে teacher রা খাতা দেখেনা ঠিকঠাক।

ভালো করে দেখা মানে ভালো করে পড়া না তো page এ কী আছে সেটা পড়া হয়না। কিন্তু বড় answer লিখলে বেশি পড়বে? হ্যাঁ। সেটা বলুন।

না। সেটাই তো।

সেটাই। অসুবিধা তো ঠিক হয়ে গেল।

না। এবার জানিনা, বলেছে আসবে কিন্তু এখনো কিছু বলেনি। জানিনা, হয়ত ভালো নয়। না, দিই। আমার হাসি দেখতে থোরিই না আসে।

না, খিটখিটে বুড়ো তো নয়, বেশি বয়সও হয়নি। খিটখিটে বুড়ো নয়, কম বয়সের খিটখিটে লোক।

উম আপনার ভালো number আসত? মানে চাপ না নিয়ে ঘুরে বেড়ালে ভালো number আসে?

এত খেলাধুলো কেন করতেন?

বেশি বয়সে তো খেলা করার জন্যে শরীর চলবে না, না?

কবে থেকে, আগের সপ্তাহেই শেষ হয়েছে। হ্যাঁ। সেটাই তো।

হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আপনার হয়েছে?

সব হয়ে গেছে। ভালো ভালো।

হ্যাঁ, হ্যাঁ, bye । Hi! ভালো আছি। তুই ভালো আছিস? খবরটা হল যে শোন তার আগে তো তোকে কিছু কথা বলার ছিল আমার। দেখ আমাদের তো পরীক্ষা শে~ মানে এবার শেষের দিকে মানে আমাদের graduation পুরো complete এবার হয়ে যাবে তাই না? হ্যাঁ তো আমি তো ওটার জন্য আমি ভাবছিলাম তোকে phone করবো করবো আর তুই phone করে দিলি দেখ।

আমি আমি ওটাই বলছি যে তুই কি কোন মানে কোন জায়গায় কোথাও কাজ টাজ পেয়েছিস বা করা মানে ভাবছিস যে করবি? আহ শোন তাহলে আমি বলি তোকে বিষয়টা। দেখ আম~ আমাদের যেহেতু আহ মানে result এর আশাতে আমরা আছি তাইনা? তাহলে তোর SSC তে বসি চল। না আমার কথা? hello হ্যাঁ যে আম~ কি বলতো আমার বাড়িতে একটাই এই অসুবিধা আমার আমি যখনই ভাবি যে একটু কথা বলব তখনই নে~ এরকম network এর অসুবিধা করে আমার। হ্যাঁ তো তোকে আমি আগে ব্যা~ব্যাপারটা খুলে বলি দাঁড়া। হয়তো আমার কথাটা কেটে যাচ্ছিল বলে তুই বুঝতে পারলি না আহ শোন। তুই কি B. EdB. Ed ফিএড কিছু করবি বলে ভেবেছিস? আচ্ছা তো B. Ed করবো B. Ed টা করিস না রে কারণ এইযে এখন চাকরি দশা দেখতে পারছিস কত কত ছেলে মেয়ে B. Ed করে PhD করে বসে আছে।

হ্যাঁ তো তোকে বলি এবার SSC পরীক্ষা টার ব্যাপারে। হম SSC তো দুটো ভাগে চলে যাচ্ছে ধর একটা ওই Primary TET ওই দিকটা একটা আর আরেকটা তোর মানে SSC র আর একটা ভাগ আছে যেটা তোর CGL বলে একটা হয়। ঠিক আছে? হ্যাঁ তাছাড়াও banking এর আছে একটা মানে ধর ওই IBPS তারপর bank PO ~তারপর তোর মানে এই বন্ধন bank এইগুলো আছে না! আহ তারপর তোর AXIS bank এই সবকিছুর একটা পরীক্ষা হয় তারপর মানে এক একটা bank এক একটা পরীক্ষা ইয়ে করে আরকি সেইগুলো একটা আছে তারপর তোর SSC ছাড়াও আরো অন্য রকমের পরীক্ষা আছে যেমন ধর কলে আহ তুই এটার পর তুই একটি~ আবার মানে

শুনছিস আমার কথা? হ্যাঁ তো এটার পর একটা আমরা করতে পারি কি masters আর না হলে আমরা প~ পরীক্ষায় বসতে পারি। এবার আমি ভাবছি যে আমি ভা~ পরীক্ষায় বসলাম তুই যাবি আমার সাথে পরীক্ষা দিতে? আচ্ছা তো বাড়িতেই কি পড়বি না মানে কোথাও ভাবছিস যে কোন জায়গায় coaching টচিং নেব একসাথে ভর্তি হবো?

হ্যাঁ ঠিক আছে আমি তোকে উম ব্যাপারটা আমি একবার একটা বান্ধবী ও বলছিল coaching নেবে নেবে তো ওরই একটা দিদি আর কি ও নিয়েছে। বুঝলি? এখনো মানে পরীক্ষাটা পুরোপুরি ওর হয়নি ওখানেই coaching নিচ্ছে তবুও একবার ওই দিদি টার কাছে থেকেই না হয় জেনে নেব। হম দিয়ে আমি তোকে জানাবো বুঝলি? উম না এখন তো সেরকম নেই তোর WBCS দিবি? আহ অনেক tough তোকে আমি একটা কথা বলি? আমি কোনোদিন কারোর সামনে বলিনি, তোকে বলি ব্যাপারটা। উম আম~ আমরা তো এরকম মানে পড়াশোনা করতে করতে আমি আমার না মানে এটা একটি মানে মানে স্বপ্ন এটা বুঝলি আমার যে আমি WBCS দেবো কিন্তু কি বলতো মানে vacancy এতটাই কমিয়ে দিয়েছে যে মানে আমি অত বড় মানের risk নিতেই চাইছি না এবার recently মানে আমার একটা দাদা WBCS এর তোর আহ মানে পরীক্ষাটা কিরকম হয় বলতো মানে তিনটে ভাগে ভাগ হয়ে যায় বুঝলি? একটা হয় prilims বলে মানে যেটা একদম প্রথম প্রথম ভাগ টা আরেকটা হয় তোর mains মানে তুই যখন prilims কে clear করে নিস মানে পুরোপুরি তোর জিনিসটা সফল হয়ে গেল, তারপরে তুই mains মানে ওই দ্বিতীয় ভাগ টা, আর আরেকটা তো জানিসই interview যেটা। মানে তোর সাক্ষাৎকার নেবে যেটা ওটা তো তুই জানিসই। তো এই তিনটে হওয়ার পর মানে এটার একটা মানে বিশাল বড় একটা মানে অনেক অনেক গুলো কাজ আছে বুঝলি মানে অতটাও মানে জিনিসটা তাড়াতাড়ি হয় না মানে কমসেকম ধর এক বছর তো লেগে যায় মানে এক দেড় বছর মত। তো শুনছিস? কিরে hello hello? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। কোথায় চলে গেছিলিস? বাবা! তোর কথাতেই মন নেই মনে হচ্ছে।

তা তুই কি তোর এই স্বভাবটা ছাড়বি আমার সাথে কথা বলতে বলতে নিজের আর একটা কাজ করা? তুই কোথায় কোথায় চলে যাস সবসময় কথা বলতে বলতে।

না তুই তুই বলছিলিস না তুই নিজের কাজটা করছিলিস।

হ্যাঁ হ্যাঁ এবার শোন তাহলে কথাটা। তো আমি আহ তোকে যেটা বললাম যে WBCS এর ওই ব্যাপারটা যে মানে তিন ভাগে ভাগ হয়ে যাবে পরীক্ষাটা তো চল তাহলে এক সাথেই পড়~ পড়া শুরু করব। সেটা হল কথা কিন্তু তোকে একটা কথা বলি দেখ আহ আমাদের পরীক্ষা মানে আমাদের পরীক্ষাটা শেষ হয়ে গেলে পরে কিন্তু আহ এই পরীক্ষা শেষ হতে হতে আমাদের কিন্তু এই সরকারি চাকরি চক্করে কিন্তু আমাদের অনেক বছর নষ্ট হবে। এটা এটা ভেবে দেখেছিস তো? হ্যাঁ তো এই কিছুদিন আগে বুঝলি ওই SSC রই একটা পরীক্ষা হল CGL বলে ওটা কি পরীক্ষা বলতো, মানে তুই জানিস CGL এর ব্যাপারে কিছু? হ্যাঁ তো ব্যাপারটা হল তোর C. G. L টা মানে কোন ranking য়ে মানে অব~ এ post টা post টা কি রকম type র হবে বলতো? মানে এটা তো শুনেছি CBI officer বলে উম ওইটা একটা হওয়া যায়। আর তোর ধর আহ GST আর আহ tax taxes GST না যেটা tax হয়? এ tax এর আহ এতে কাজ হয়। মানে ধর, যতটা আমি জানি এই ta~ হ্যাঁ আমি পাচ্ছি। তুই পাচ্ছিস শুনতে? হ্যাঁ এবার ওই income tax টাও ধর মানে দু'ভাগে ভাগ হয়ে যায় বুঝলি? একটা হয় তোর direct এ আরেকটা হয় indirect এ গিয়ে। উহ তো

হ্যাঁ তাহলে তোর চল তাহলে এগুলো দিই আর form form কি করবি? মানে এই এটা একসাথেই কি করবি তাহলে? এক সাথেই জমা দিবি? হ্যাঁ তো তুই কবে আসছিস কবে রামপুরহাট তাহলে? আচ্ছা ঠিক আছে তাই কর উম তুই মাঝে এসেছিলিস কি রামপুরহাট? তা তুই তো কই আমার সাথে একবারও দেখ~ কোথায় গেছিলিস? বল আচ্ছা তাই বল। আমি ভাবছি তুই আমাকে জানাসনি কেন এদিকে আসলি আর আচ্ছা বুঝলাম। হ্যাঁ মানে ভালোই দিয়েছি তোর তোর কেমন হলো পরীক্ষা? আমি তো ধর প্রথম দিকে অতটা পড়ছিলাম না তারপরে তো ধর এই এটা হয়ে গেল Corona র ব্যাপারটা হয়ে গেল দিয়ে তারপর থেকে আমার বেশ বাড়িতেই তো ধর বসেছিলাম দিয়ে পড়াটা বেশ ঠিকঠাকই হচ্ছিল হলো মোটামুটি ভালই হয়েছে কি মনে হচ্ছে মানে ওই seventy সত্তর মত তো ধরেই রাখ